নীল কালার উম নীসে কার্ফেট ফেলাইনি বাকি ঘরের কালারটা হইল গি সাদা কালার ।

হ্যাঙ্গারো বেজান কাপড় লাগাইল গেঞ্জি গেঞ্জি গুঞ্জি শার্ট প্যান্ট চুরিদার সবকিছু কাপড় লাগাইল।

সিমেন্ট রাস্তার এই সাইড কুয়াশায় কুয়াশা।

এইটা হল একটা বড় দোকান বা এইটা হল একটা দোকান দোকানোর ও দোনো সাইটে হল গিয়া আম থারিয়া রাখা।

আর আসে উপরে কাটুনও বক্স আসে বক্সের মধ্যে বক্স আসে কয়েকটা।

কুনার মদ্যে হইলো গিয়া একটা বেটি মানুষ বোয়াত।

মেশিন বড় বড় মেশিন উপরে লাইটও আসে।

এখানো গ্যান্দা ফুল বেজান আসে গ্যান্ডা ফুল হলুদ কালারোর কমলা কালারোর ।

মিডিলো ওখানো একটা গাসও আসে ।

আর সাইটে দিকে কাপ বেজান জিনিস বোতল জলের বোতল উতোল উম মেশিন জিনিস উনিশ রাখা।